এখন এই মোয়া ফুল আচ্ছা আর কেরম কেরম বানিয়েছে বলেন দেখি আমি একটু সুনি এ মা ইটা তোমার বড় mobile না? হ্যাঁ ইটা বড় mobile তো আমি বিকেল এ ওই মেয়েটা আসবে আমি দেখিয়ে দেবো নে হ্যাঁ টাও আপনি বলেন, আপনি বলে আমি বুজতে পারবো মন্দির, উপরে মন্দির

বুজলে, নিচেই আমার room মার মাথার ওপর, মা আমার মাত্র ওপরে

তারপর ওদিকে রান্না ঘর আছে,

এখানে মা আমার এখানে লোক থাকে না, সুধু মা আর আমি থাকি

এখানে আদিবাসীর নিয়ম হচ্ছে ওই কথায় এই ভাবে চলে গেছে কিন্তু ওই আসে খুব কম আসে আসে যারা যখন আসে তখন আসে আচ্ছা এই পূজা তুজ কেরকম হয়? করা কে কে করে? কেরকম করে? যেরকম মাতাজি পূজা আসে হ্যাঁ কথায় কথায় লোক আসে কেরকম হয় ওই একটা মেয়ে দুটো মেয়ে আসতেছে এস পাসের আসে, আসে ওই পূজাটা দেখে আর পূজা সথে বসে হ্যাঁ

ওরা কি করে ওদের হিয়ম এ মা বলছে দেয় যখন না দেয় হাত, এরা কি গায়ে গিয়ে হাত দেয় কাঁচা মুর্তিত গায়ে গিয়ে হাত দেয়

হ্যাঁ একবার ধরে কাছে গিয়ে

ওই ধূপকাঠি জেলে তারপর ওই গিয়ে সারাদিন ওই মার গায়ে হাত দিয়ে পায় হাত দিয়ে আচ্ছা বা পা মার পা ধরে উম এ নমস্কার করে আরকি হ্যাঁ, আর মা বলছে কেউ যেন আমার পা না ধরে

কেউ নিচে, নিচেই প্রনাম করে তারা আচ্ছা হম আমার নিচেই প্রনাম করা জেনা সবচে আচ্ছা, আর কেকে যেরকম এরকম কালী পুজো এর কিছু ইয়ে বানান আপনি পুজো তুজ করেন কাকু? হ্যাঁ এদিক না এদিকে আদিবাসীদের area না, এরা আদিবাসী area এর রা বজরংবলী পূজা করে ওই, ওই দূর্গা পূজা একটু করে

আর এদের পুজো করে

এই জন্য তে পুজো করে নয় দিন, করে ভান্ডার করে

মাতাজি যে সময় পুজো হয় নাকি সে সময় তো ভান্ডার করে না

সবাই করে ওই ওই সময় তো এইখানেও পুজো হয় বোধই মন্দিরে

আচ্ছা, এইটার কে যে কথায় এই মন্দির আপনি বানিয়েছেন এই যে factory ইটাচির পাসে ইটাচি থেকে মানে আমার এদিকে আসতে আগে আসতে এ এদিকে

তো factory আছে আছে

পাশেই গ্রাম মানে সেটা ওরা কি কি কেরকম মানে ওই নব রাত্রিতে ভান্ডার করে হ্যাঁ ওই কাজে ওই, ওই মনে কর দিচ্ছে

আপনাদের কেরকম ভাবে করে কাকু পুরো শুরু থেকে মানে, প্রথম দিন থেকে উপাস থেকে থেকে এরকম কিছু করে কি?

ওরা ওই উম, সকাল এ একটু উপাস থকে তারপরে সাবু দানা, তারে দানা টালু দিয়ে একসাথে কাটিয়ে কুতিয়ে বাস ভালো করে fry করে একটা স্থান করে খায়

উপাস থাকতে হবে বুজলে উপাসেই ওদের আচ্ছা তাহলে উপাস হতে বিকালে খেয়ে নেয়ে

আচ্ছা বিকালেও খায়, তার পরের দিন, তার পরের দিন ওই মানে ভাত রুটি এই সব কিছু খায় না

এইসব খায় না, তার পরেরদিন এরকম আবার ওরকম মানে সকালে ওরকম পুজো করবে Hindi, কেরম করে পুজো করবে ওই মানে, জল টল দিয়ে যেরকম পুজো করি তা ওরকম স্নান যেমন করে হ্যাঁ হ্যাঁ, ওদের পূজা পত্র, ওদের পূজা পত্র আলাদা তাই না?

ওরা কি এখন নয় দিন কি পুরো খালি সাবু ডানাই খেয়ে থাকে কি না ঐভাবে খায়, কেউ খায় ভোগ চলতে থাকে ওদের

হ্যাঁ ভান্ডার, আর ওই মেয়েদের ও মনে হয় প্রসাদ দেয় না হ্যাঁ ওই আস পাঁচটা সাতটা আঠটা নটা কোন মা সেবা করার হ্যাঁ ওদের এনে সাজিয়ে গুজিয়ে ই করে হ্যাঁ না, ওদের কে আরকি দান দক্ষিনা দেয়, পেট ভরে খাওয়াই, ওদের পা টাও ধোয়ায় বধায় না

পা ধোয় ওদের নমস্কার করে না?

ওদের অরনী ও দেয় বধায় মাথায় হ্যাঁ না? ওই যাদের যাদের আছে তাদের পয়সা থেকে দেয় না তো না, এক করে দেয়, এক করে দেয় তো হ্যাঁ ওই এক টাকা করে দেয় তারপরে, পুজো তুজ করে, তারপরের দিন থেকে আরকি মানে খাবার শুরু করবে আরকি

হ্যাঁ কাকু ভালো লাগে আমিও গিয়েছিলাম বৈষ্ণব দেভি তে ভালো লাগছিল

মাতাজির ওই খানে এখন একটু অসুবিধা তো আছেই কাকুর সথে কথা বলে দেখি

কিরকম পুজো করেন সকালে উঠে, ওখানে? আমি সকালে উঠে আটটা নটা থেকে পূজা করি পাঠ করি

ব্রাহ্মণ দুটো আছে ওই, ওই পাঠ করার আগে পাঠ করা লাগে, হ্যাঁ

হ্যাঁ সকাল বিকেল পাঠ করতে হয় জাগা না মা না.

এইটু ঐটু কত মত বই কত সময় পাঠ করতে হয়? ও আধা ঘন্টা এক গন্টা দেরিতে হয়

আধা ঘন্টা লেগে যায় আরকি, ওই বই আপনি কোথা থেকে এনেছেন?

আচ্ছা ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে?

ইয়ে আমার কাছে সব আছে, ব্রাহ্মণের যা আছে সব আমার কাছে আছে

কি ভাসায় sanskrit এ না বাংলা তে

বাংলাতে আছে, তো ভিতরে sanskrit ও আছে বোধ হয়

ভাষাটা বাংলা হ্যাঁ না? ভাষাটা বাংলা আর উচ্চারণ টা sanskrit, হ্যাঁ না

আচ্ছা তো আপনি একা পুজো করেন না আরো অন্য লোকও থাকে কেউ উম ও আসে কটা দুটো মেয়ে একটা দুটো মেয়ে আসে আগে একটা মেয়ে আস্ত আসে মাঝে মাঝে আসে আচ্ছা, মাঝে মাঝে মার ঐখানে আসে আরকি

কালির ভয়ে করে না আচ্ছা ভয়ে পায়, এ কালির ভয়ে করে বেশি আচ্ছা আমাকে তো ভালো লাগে কাকু হ্যাঁ ওদের কালির ভয়ে করে ওরা

দুক্ষ দেয় কষ্ট দেয় সব ওনার ই হ্যাঁ না কাকু?

তারপর তোমার ছেলে কোন class পড়ল পরত

একটু তো করতে হবে আর দুবছর একটু তো দেখতে হবে ওকে

পরদীপ, পরদীপ কি করে এখন?

হ্যাঁ ও আজকাল ইরাম ধরনের ই চলছে সবার অ্যাঁ হা, আচ্ছা ওই দিকে ওই ইয়ে সবার সরির তরীর ভালো আছে? হ্যাঁ, হ্যাঁ ভালো আর ওই দিকে আপনি যেইখানে থাকেন ঐখানে গম তম কেমন হয়েছে ভালো, চাস টাস ভালো হয়েছে? হ্যাঁ ঘুমটাও হয়ে গেছে কাটা হয়ে গেছে সবকিছু হয়ে গেছে ও ওইদিকে তো ভালো খাবার-দাবারও ভালো পাওয়া যায় না, কাকু পাওয়াযায় খুব কম কারণ area না, এই খানে থাকতে হলে দাম বেশি

আর যেকোনো জিনিসের দাম বেশি আচ্ছা আচ্ছা factory র ওই দিকে হ্যাঁ, আমার পাসে factory তো

হ্যাঁ হয়, ও রবিবারে ম~ রবিবারে বাজার হয় আচ্ছা তাহলে একদি ই?

দিনের বেলা হয় না সন্ধার পরে? থেকে সন্ধ্যা পর্যন্ত নটা পর্যন্ত আচ্ছা রাত নটা অব্দি বাজার বাজারে সবকিছু পাওয়া যায়?

আচ্ছা সবজি ভাজি সব হ্যাঁ

ও, আপনি খাবার খেয়ে নিয়েছেন?

ভালো তো এস তুমি

আসবে আসবে দেখতে পাবে কিরকম হ্যাঁ আসব আপনিও আসেন কাকু আমার ঐখানে দুই time পুজো না হ্যাঁ আপনাকে পুজো করতে হয় না?

সেটাই ওইখানে পুজো তো করতেই হবে আপনাকে আসবো দেখি সময় পেলে আসবো আমরা সবাই আসব কাকু

হ্যাঁ ঠিক আছে কাকু, রাখি আর মা কে একটু আমার বিষয় তুমি এইখানটা সব ঠিক আছে আচ্ছা, ঠিক আছে তাহলে রাখি কাকু হ্যাঁ নমস্কার

hello hello হ্যাঁ hello কি রে কেমন আছিস?